নমস্কার লিব্রিঅফিস রাইটার এ স্থানীয় ভাষাতে লেখার ওপর এই টিউটোরিয়াল এ আপনাকে স্বাগত
এই টিউটোরিয়াল এ আমি আপনাকে দেখাবো কিভাবে লিব্রিঅফিস রাইটার এ কন্নড ভাষায় লেখা যায়
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স 1004 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 334 ব্যবহার করচ্ছি
আমি এখন ব্যাখ্যা করব কিভাবে আপনি LibreOfficeএর মধ্যে কন্নড ভাষায় লিখত পারবেন
LibreOffice এ যেকোন ভাষা কনফিগার করার জন্য এই পদ্ধতি ব্যবহার করতে পারা যায়
প্যাকেজগুলি ইনস্টল করার জন্য সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করুন
বিস্তারিত জানার জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে উপলব্ধ সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার সংক্রান্ত টিউটোরিয়ালগুলি দেখুন
কনফিগারেশন চারটি ধাপ আছে আপনার কম্পিউটারে স্কিম ইনস্টল করা রয়েছে কিনা পরীক্ষা করা
না থাকলে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে নিম্নলিখিত প্যাকেজগুলি চিহ্নিত করুন এবং স্কিম ইনস্টল করুন
এটি করার সময় টিউটোরিয়ালটি সাময়িকভাবে বন্ধ করতে হবে এবং শেষ হলে পুনরায় করতে হবে
এরপর কীবোর্ড ইনপুট পদ্ধতি হিসেবে scim ইমোডিউল নির্বাচন করুন
কনফিগার করে লেখা ইনপুট এর জন্য ভাষা হিসেবে কন্নড নির্বাচন করুন
লিব্রিঅফিস
কনফিগার করে জটিল লেখা বিন্যাসের জন্য কন্নড ভাষা নির্বাচন করুন
আমি এখন এই ধাপগুলি প্রদর্শন করব
ক্লিক করুন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এবং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট
আপনার স্ক্রীন এ যদি রিমাইন্ড মে লেটের বা ইনস্টল নও আসে তাহলে রিমাইন্ড মে লেটের ক্লিক করুন
কীবোর্ড ইনপুট পদ্ধতি হিসাবে scim ইমোডিউল নির্বাচন করুন
এখানে এটি আগে থেকেই নির্বাচিত রয়ছে তাই আমাদের কিছু করতে হবে না
তৃতীয় ধাপ স্কিম কনফিগার করার জন্য সিস্টেম প্রেফারেন্স এবং স্কিম ইনপুট মেথড -এটির উপর ক্লিক করুন
আপনি এখন পর্দায় এটি দেখতে পারবেন না
কিন্তু আপনি যখন আপনার কম্পিউটারে এটি করবেন তখন আপনি এই বিকল্পটি দেখতে পাবেন
ইমেনজিন এর মধ্যে গ্লোবাল সেটআপ বোতামে ক্লিক করুন
স্কিম যেসব ভাষাগুলিতে কাজ করতে পারে সেগুলির একটি তালিকা প্রদর্শন হচ্ছে
এইখানে প্রায় সব বহুল ব্যবহৃত ভারতীয় ভাষা অন্তর্ভুক্ত রয়েছে যেমন হিন্দি কন্নড বাংলা গুজরাটি তামিল তেলুগু মালায়ালমউর্দু ইত্যাদি
আমাদের টিউটোরিয়াল এর জন্য হিন্দি এবং কন্নড ভাষা নির্বাচিত করা হলো
আপনার কনফিগারেশন সংরক্ষণ করার জন্য ওক ক্লিক করুন
SCIM এর পরিবর্তন নিশ্চিত করার জন্য কম্পিউটার পুনরায় চালু করতে হবে
তাই এটি করুন ও আবার এই টিউটোরিয়ালের ফিরে আসুন
এখন আমরা লিব্রিঅফিস এর মধ্যে কন্নড ভাষা কনফিগার করব
ক্লিক করুন অ্যাপ্লিকেশনস অফিস এবং লিব্রিঅফিস রাইটার
এবার প্রধান মেনু থেকে টুলস ও সেখান থেকে অপশনস বিকল্প ক্লিক করুন
আপনি অপশনস ডায়ালগ বাক্স দেখতে পাচ্ছেন
এই বাক্সে আপনি ল্যাঙ্গুয়েজ সেটিংস এবং তারপর ল্যাংগুয়েজেস অপশন -এর ওপর ক্লিক করুন
জটিল লেখা বিন্যাসের জন্য এনেবল্ড চেক বক্স এ ক্লিক করুন যদি না আগে থেকে সেটি নির্বাচিত করা থাকে
সিটিএল ড্রপ ডাউন থেকে কন্নড নির্বাচন করুন
এরফলে আপনার স্থানীয় ভাষা হিসাবে কন্নড নির্ধারিত হয়ে যাবে
ওক ক্লিক করুন
আমরা এখন কন্নড এবং ইংরেজিতে একটি বাক্য লিখবো
আমরা বারাহা পদ্ধতি নুদি পদ্ধতি এবং ইউনিকোড ফন্ট ব্যবহার করব
পরিশেষে আমরা ফাইলটি সংরক্ষণ করব
আমি এখন এইটি করে দেখাবো
খোলা টেক্সট ডকুমেন্ট এ লেখা যাক উবুন্টু gnuলিনাক্স সাপোর্টস মাল্টিপল ল্যাংগুয়েজেস উইথ লিব্রিঅফিস
কন্ট্রোল কী ধরে রাখুন এবং স্পেস বার টিপুন
একটি ছোট উইন্ডো পর্দার নীচের অংশে ডানদিকে প্রর্দশিত হবে
সহজ ফোনেটিক পদ্ধতিতে লেখা ইনপুট করার জন্য কান্নাডা kn ইট্রান্স নির্বাচন করুন যা বারাহা পদ্ধতির অনুরূপ
আপনি নুদি কীবোর্ড বিন্যাস চাইলে ক্লিক করুন কান্নাডা কেএন কেজিপি
আমি kn ইট্রান্স ইনপুট পদ্ধতি ব্যবহার করব যা শিক্ষার্থীদের জন্য সরল এবং সহজতম
ইংরেজিতে সার্বজনিকা তন্ত্রাংশ লিখুন
আপনি পর্দায় কন্নড লেখাটি দেখতে পাবেন
কন্ট্রোল কী ধরে রেখে স্পেস বার চাপুন
উইন্ডোটি চলে গেছে
আমরা এখন ইংরেজিতে লিখতে পারি
সুতরাং কন্ট্রোল কী ও স্পেস বার একসাথে ইংরেজি ও নির্বাচিত অন্যান্য ভাষার মধ্যে একটির থেকে আরেকটিতে যেতে সাহায্য করে
কন্নড ভাষায় লেখা এবং আর্কাভাথু ব্যবহার করে নুদি তে লেখার সম্পর্কে নির্দিষ্ট তথ্যর জন্য wwwPublic SoftwareinKannada তে উপলব্ধ কন্নড ভাষায় লেখার উপর ডকুমেন্টগুলি পড়ুন
ভারতীয় ভাষায় লেখার সময় আমরা কেবল ইউনিকোড হরফ ব্যবহার করব যেহেতু ইউনিকোড হলো সর্বজনীন স্বীকৃত হরফ
আমি লোহিত কন্নড ইউনিকোড হরফ ব্যবহার করছি
আপনাকে কন্নড ভাষায় লেখা সেখান হয়েছে এই একই পদ্ধতিতে লিব্রিঅফিস রাইটার ব্যবহার করে স্কিম ইনপুট পদ্ধতির অন্তর্গত যেকোনো ভাষায় লেখা যাবে
অবশেষে একটি অনুশীলনী রয়েছে
কন্নড বাহ্সায় ৩ টি বইএর একটি তালিকা লিখুন
শিরোনামগুলির ইংরেজি ট্রান্সলিটারেশন দিন
আমি এখানে এই অনুশীলনী টি করে রেখেছি
সংক্ষেপে এই টিউটোরিয়াল এ আমরা কীবোর্ড এবং ভাষা সেটিংস জন্য উবুন্টু এবং লিব্রিঅফিস এ কনফিগার করার পদ্ধতি শিখেছি
আমরা দেখেছি কিভাবে বিভিন্ন পদ্ধতিতে যেমন বারাহা এবং নুদি তে লেখা যায়
আমরা শিখেছি কিভাবে একটি দ্বিভাষী নথি লেখা যায়
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
রাধা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং অন্তরা এটি রেকর্ড করেছেন
এতে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়